এই দুকানের মইধ্যে একটি শোকেসের উপরে অনেকগুলা প্লাস্টিকের--

একটি টেবিল দেখতে পারছি টেবিল -এর উপরে একটি ফুলদানি দেখতে পাচ্ছি।

একটি কিবৌর্ড দেখতে পারসি একটি প্রিন্ডার মেশিন দেখতে পারসি।

এখানে একটি জর্নার মতো দৃশ্য দেখতে পারসি।

অনেক বড় একটি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার দেখতে পারছি।

এইখানে অনেক সুন্দর একটি ট্রেইনের ইঞ্জিন দেখা আসে।

এবং সড়কের একপাশে কয়েকটি সাইকেল দেখতে পারসি।

এখানে অনেক সুন্দর একটি দুকান দেকতে পারসি।